এখানে সবজি দেখা যাচ্ছে অনেক টমেটো রয়েছে উউ লাল কাঁচা।

লাল লাল আলো জ্বলছে পোস্টে -এ

লোকজন হয়তো খাওয়ার জন্য এখানে লাইন দিয়ে দাড়িয়ে আছে মারাত্মক ভীড় এই পাশ থেকে ডান দিকের বোনটা মুখ টা আ করে রয়েছে কারো কোলে নিয়ে রয়েছে কোলে না কাউকে হেগে দেয় বেশ দিদিরা খুব আনন্দ উপভোগ করছে।

বিল্ডিং - টা সাদা কালো সাদা কালো কালার টা লাগছে কাঁচ পাঁচ দিয়ে বোধহয় ঘেরা আছে সবাই র যাচ্ছে আর এটা তো বিশ্ব বাংলা মনে হচ্ছে আমাদের ।

পাস থেকে যে এক কাকু বসে ছিল তার ছবিতে আসি ও বোধহয় লা কালো রঙের একটা কোট পরে রয়ে--

কাকুকে দেখতে মোটামুটি ভালো কাকু কপি গাছ টপি গাছ লাগিয়েছে বাড়িতে জন্য খাওয়ার জন্য খাদ ফাদ ভাল ভাবে দি--